একটি কাতলা মাছ সাতশো কে.জি ওয়েট হবে একটি এক কে.জি একটি পাঁচশো গ্রাম দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর দেখতে লাগছে মাছগুলো।

ওদিকে ডাস্টবিন -টায় রাখা আছে দেখতে পাচ্ছেন আর এই বাইক -টি কালো কালার বা-ইক ।